আরেক পাশে আপনার একটি বাড়িও দেখা যাচ্ছে। বাড়িটির চারিদিকটা আপনার খুবই সুন্দর ভাবে সিমেন্ট এর প্রাচীর দিয়ে ঘেরা আছে। বাড়ির ভিতরে অনেক বড়বড় গাছ ও রয়েছে বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি রোড দেখতে পাচ্ছি। রোড টি খুবই লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে। রোড এর দুইপাশেই আপনার মাটির জায়গা আছে। সেখানে অনেক ঘাসও জন্মগ্রহণ নিয়েছে বলে মনে হচ্ছে। দূরে একটি বাইক ও দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটি চিত্রও টানানো রয়েছে বলে মনে হচ্ছে এবং একটি ড্রয়ার ও আমি দেখতে পাচ্ছি। এই রুম টির মধ্যে এ.সি. র ও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

আমার সামনে আমি কতগুলি টায়ার দেখতে পাচ্ছি। টায়ার গুলি ট্র্যাক্টর এর টায়ার বলে মনে হচ্ছে। টায়ার গুলির কোম্পানি হচ্ছে সি.ভি.টি. -র টায়ার কোম্পানি । এই টায়ার গুলি খুবই কম ক্ষয় হয় এবং চলে দীর্ঘদিন ধরে।

জায়গাটি আমার সকালের সময় বলে মনে হচ্ছে এবং বৃষ্টি পড়ছে বলেও মনে হচ্ছে। উম জায়গাটি বেশ বড়সড় বলেও মনে হচ্ছে।

সময়টি রাত্রি এর সময় বলে মনে হচ্ছে। জায়গাটি খুবই বড়সড় বলে মনে হচ্ছে। এই জায়গাটি এখন খুবই নিঃস্তব্দ আছে।

ভিতরে আরো অনেক বড়বড় গাছ রয়েছে বলে মনে হয়। সময়টি বিকেলের সময় বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত উম পার্ক টি ওপেন ও হয়নি।

জায়গাটিও বেশ পরিষ্কার পরিছন্ন বলে মনে হচ্ছে। এখানে কিছুজন ভদ্রলোক কে কফি বা চা খেতে দেখতে পাচ্ছি। এইখানে আপনার।

উম জায়গাটিতে এখন অনেক ফুলগাছও লাগানো হয়েছে বলে মনে হচ্ছে। এখন জায়গাটিতে কোনো রকম ভাবে কোনো মানুষজন কে দেখা যাচ্ছে না।

আমার সামনে আমি একটি পার্ক দেখতে পাচ্ছি। পার্ক টি খুবই বড়সড় বলে মনে হচ্ছে। সময়টি বিকেলের সময় বলে মনে হচ্ছে। এখানে গাছ গুলিকে খুবই সুন্দর ভাবে কাটিং করে সাজানো হয়েছে।

আমার সামনে আমি একটি বাড়ি দেখতে পাচ্ছি। বাড়ির পাশে একটি ছোট্ট মন্দির আছে বলেও মনে হচ্ছে। বাড়িটিও বেশ বড়সড় বলে মনে হচ্ছে। বাড়িটির গেট টিও খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে। বাড়িটি আপনার গ্রীণ কালার এর।

এখানে আপনার জলে আপনার অনেক মাছ চাষ ও করা হয় বলে মনে হচ্ছে। সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে। জায়গাটি দেখতেও খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগ--

এবং আশেপাশে অনেক উম কাঁটা জাতীয় গাছও আমি এখানে দেখতে পাচ্ছি। পাহাড়টি খুবই পুরোনো পাহাড় বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি বিচ দেখতে পাচ্ছি। বিচের কাছে এখানে অনেককটি বোট এবং অনেককটি ছোট ছোট নৌকা উম এখানে আছে বলে মনে হচ্ছে এবং জায়গাটি এখন ফাঁকা আছে।

এই জায়গাটিও বেশ বড়সড় বলে মনে হচ্ছে। আশেপাশে অনেক সবুজ গাছ ও রয়েছে এবং সময়টি আমার সকালের সময় বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি হল রুম দেখতে পাচ্ছি। হল রুম টি খুবই বড়সড় বলে মনে হচ্ছে এবং পরিষ্কার পরিছন্নতা বজায় রেখেছে।

সামনে আমি একটি দোকান দেখতে পারছি । এখানে সবজি বা ফল পাওয়া যায় বলে মনে হচ্ছে। এখানে কতগুলি ফুলকপি কলা তরমুজ আনারস।

আমি একটি ট্রেন এর ফটো ও দেখতে পাচ্ছি। এখানে আপনার কিছু ইলেক্ট্রিক তার ও দেখা যাচ্ছে। দূরে একটি পাহাড়ও দেখা যাচ্ছে। পাহাড়ের নিচে কিছু।

সকালের সময় বলে মনে হচ্ছে। জায়গাটি বেশ বড়সড় বলে মনে হচ্ছে। জায়গাটি দেখতেও খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগ--

আমার সামনে আমি একটি অরণ্য দপ্তর দেখতে পাচ্ছি। দপ্তর টি অনেক বড় বলে মনে হচ্ছে এবং অনেকখানি এলাকা জুড়ে অবস্থিত।

দপ্তরের সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তাটিও বেশ লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে। ভেতরে অনেক বড়বড় গাছ ও রয়েছে বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি পেট্রোল ট্যাঙ্ক এর গাড়ি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভারত পেট্রোল ট্যাঙ্ক এর গাড়ি। এটির মধ্যে হয় পেট্রোল নেওয়া হচ্ছে বা পেট্রোল দেওয়া হচ্ছে বলে মনে হচ্--